সাম সাইডের দিকে অনেকগুলো গাছপালাও রয়েছে।

বাব এই বাজারের মধ্যে কয়েকটি অটো এবং কয়েকটি বড় বড় বাস চলাফেরা করতে দেখা যাচ্ছে।

দোকানটি মনে হচ্ছে চুলকাটার সেলুন।

পিছনে একটি টি_ভি রয়েছে সাইটে একটি ল্যাপটপ দেখা যাচ্ছে এবং অনেকগুলু ওয়্যার দেখা যাচ্ছে।

জিম সেন্টারে অনেকগুলো লোক জিম করছে এবং নিচে গ্রীন কালারের কার্পেট বিছানো রয়ছে।

ইস্কুলের সামনে একটি পাকা রাস্তা রয়েছে এবং সামনে বাউন্ডারি ওয়ালও রয়েছে ওয়ালের পাশে রাস্তা রয়েছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি এ_টি_এম ।

এবং একজন ম্যাডাম -ও রয়েচেন পাশে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এটি একটি দোকান।

মুখ দেকার আয়না রয়েচে ।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি রেস্টুরেন্ট ।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি সিমেন্ট -এর ফ্যাক্টরি ।

এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটা এখানে একটি বিল্ডিং বানানো হচ্ছে।

এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে এখানে ইয়গা করছে।

কতগুলো মেয়ে বসে ব্যায়াম করছে।